আমি এই ফটোতে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা হোটেলের ভিতরে--

আঃ ঢুকিয়ে রাখতে পারেন আর সামনে দেখা যাচ্ছে দুইটা আঃ ওয়াটার বোটল আর--

আমি এই ফটোটা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে একটা নতুন বিল্ডিং বানানো।

তার পেশেরদিগে আ বহুতজন লেবার কাজ করছে।

এটা কোথায় হবে আমি ঠিক কইতে পারি না সামনে একজন মানুষ--

বহুত লোক দাঁড়িয়ে আছে ট্রেনে যাওয়ার জন্যে ট্রেন ওয়েট করছে সামনে একটা ডোকান দেখা যাচ্ছে ছোট্ট করে।

তিনজন লোক হাঁটিয়ে যাচ্ছে একজন দুইজন মেয়ে একজন ছেলে হাঁটিয়ে যাচ্ছে।

এই জিমের ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখা আছে এ জিমের ঘরের উপ উম--

আঃ প্লানেট করে লেখা আছে আর এইটা ভালো মতন দেখা যাচ্ছে না ভেতরে কী আছে আর--

এয়ারপোর্টে একটা ছবি তোলা সামনে অ্যা নজন লোক দাঁড়িয়ে আছে আর সামনে দুইটা গাড়ি হোয়াইট কালারের দেখা যাচ্ছে।

আর পিছন দিকে বিভিন্ন গাছগুলো দেখা যায় আ সুন্দর করে।

সম্ভবত ফুলটা বেঁচার জন্য বানাচ্ছে।

আমি এই ফোটোটে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা ফলের ডোকান ।

আমি এই ফটোটি ডেকটে পাচ্ছি যে এটা হচ্ছে একটা জেরক্সের ডোকান জেরক্সের ডোকানের সামনে একটা আঃ--

দুইটা টোটো দেখা যাচ্ছে সামনে একটা স্কুটি লাল কালারের আর একটা ম্যাক্স গাড়ি।

আর সামনে বহুত উম আমগাসের আমগাসও দেখা যাচ্ছে সাইটে জমিন সুন্দর করে।

একজন মহিলা আঁ তার ট্রলি নিয়ে যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে যে দূরের দিকে একটা বড়ো নদী।

ভেতরে ডোকার সামনে ফুল ডিয়ে সাজানো হচ্ছে সুন্ডর করে।

আমনে দেখা যায় অ্যা দুইটা বড় বড় কারেন্টের--

সাইডে সাইডে বিভিন্ন গাছ দেখা যাচ্ছে বড় বড় আর ছোট ছোট।

আ এটা হচ্ছে একটা কলেজ হবে সামনে দুজন ফটো উঠছে আর পিছন দিকে--

আমি এই ফটোটে ডেকটে পাচ্চি যে এটা হইচে একটা হোটেলের বিটরে ফটো টুলা সামনে একজন--

আমি এই ফটোটে ডেকটে পাচ্ছি যে এটা হচ্ছে একটা এন্টারপ্রাইজ উম এখানেও--

সবকিছু পাওয়া যায় যেমন--

আরও বিভিন্ন কিছু পাওয়া যাচ্ছে এখান এ ভিতরে একটা টি_ভি রাখা অফ করে।

আমি এই ফটো -টে ডেকটে পাচ্ছি যে এটা হচ্ছে একটা রাস্তা।